স্কুল এর অফিস রুমে এ রয়েছে এবং স্কুলের দেয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রফুল্ল চাকী গান্ধীজির ছবি রয়েছে।

এটা একটা বড় বাড়ির ছবি বাড়ির বাড়ির সামনে একটি গাছ দাঁড়িয়ে রয়েছে একটা বেদীর মত রয়েছে।

এটি একটি ক্লাস রুম এর ছবি। এখানে অনেকগুলি বেঞ্চ রয়েছে একটি হোয়াইট বোর্ড রয়েছে এবং পাখা লাগানো রয়েছে এ.সি. লাগানো রয়েছে।

এখানে তার সামনে একটি বড় রাস্তা--

একটি পোশাক সোয়েটারের দোকানের ছবি রয়েছে এ শপিংমল বড় খুব শপিংমল ভি টু সি শপিংমল এখানে অনেকগুলি সোয়েটার এর ছবি দেখানো হয়েছে এবং অনেকজন সোয়েটার কিনছে একজন--

এখানে একটি ক্লাসরুম -এর ছবি দেখানো হয়েছে। ক্লাসরুম -এ একটি জল বোতল রয়েছে এবং লাইট রয়েছে। তিন ভাবে এখানে একটি ব্লাকবোর্ড -ও হোয়াইটবোর্ড -ও রয়েছে।